এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি খোলা মাঠ দেখতে পাচ্ছি কিছু বড়ো বড়ো পাথর দেখতে পাচ্ছি একটি গারু দেখতে পাচ্ছি গরুটি সাদা কালারের দেখতে পাচ্ছি একটি লোক দেখতে পাচ্ছি লোকটির লাল --

কিছু গাছ দেখতে পাচ্ছি। একটি ম্যাট দেখতে পাচ্ছি। ম্যাট -টি সাদা কালার দেখতে পাচ্ছি। একটি জানালা দেখতে পাচ্ছি। একটি কাঁচের জানালা দেখতে পা--

প্লাগ দেখতে পাচ্ছি একটি হলুদ কালার -এর বোর্ড দেখতে পাচ্ছি সময় সাথী লেখা দেখতে পাচ্ছি বাংলা লেখা দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যম আমরা দেখতে পারছি যে এখানে-এ কিছু সাইকেল দেখতে পাচ্ছি। কয়েকটি গাছ দেখতে পাচ্ছি। বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছি পাশে আর একটি সাইকেল দেখতে পাচ্ছি মাটির প্রচুর ঢিপি দেখতে পা --

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি লাল চেয়ার দেখতে পাচ্ছি একটি বেঞ্চ দেখতে পাচ্ছি দুটি লোক বসে আছে দেখতে পাচ্ছি দুটি তিনটি ফ্যান দেখতে পাচ্ছি।

জানলা দেখতে পারছি। একটি ফ্লাট দেখতে পারছি। একটি নীল কালার দেখতে পাচ্ছি। একটি দরজা দেখতে পাচ্ছি। দরজা টি লাল কালার এর দেখতে পাচ্ছি।